linux processes সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়ালটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
আমি এই টিউটোরিয়ালটিতে ubuntu ১০ ০৪ ব্যবহার করছি
আমি ধরে নিচ্ছি যে আপনি linux operating systemwe কিভাবে কাজ শুরু করতে হয় ত়া জানেন এবং মৌলিক র্নিদেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারনার রয়েছে
আপনি চাইলে এই websiteএর অন্য কথ্য tutorialগুলির সাহায্য নিতে পারেন
মনে রাখবেন যে linux case sensitive এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত commands note হাতের অক্ষরে আছে অন্যথা all সেটি উল্লেখ করা হয়েছে
এখন আমি process সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবো
যাকিছু linuxa চলছে সেটিই একটি process
the shellthe চলছে এবং আমাদের commands নিচ্ছে সেটিও একটি process
আমরা the commandsগুলি terminal type সেগুলি যখন চলে তখন আমরা তাদেরও processes বলতে পারি
আপনি the videoত়ে এই tutorial দেখছেন সেটিও একটি process
যেই browserthe চলছে এবং যেটিতে আপনি spoken tutorial websitethe খুলেছেন সেটিও একটি process
shell scripts যেগুলি কাজ করছে সেগুলিও processes
process হল একটি program যেটি চালানো যায়
processesগুলি প্রায় আমাদের মতই তাদের জন্ম ও মৃতু হয় তাদের parent die পিতামাতা এবং child die সন্তান থাকে
প্রথমে আমারা shell process সম্বন্ধে শিখব
যখন আমরা system login করি তখন linux kernel shell process শুরু করে
এখন এইটি জানাই যথেষ্ট যে linux kernel linux operating system at মূল অংশ
linux চালানোর জন্য সবথেকে আবশ্যিক উপাদানগুলি দিয়ে কার্নেল তৈরী হয় shell সমস্ত অন্যান্য user command processesগুলি জন্ম দেয়
এখন আমারা একটি terminal খুলব
আমরা terminal একটি dollar চিন্হের আকারে command prompt দেখতে পাচ্ছি
এইটি shell processএর কাজ
enter টিপলাম
date কমান্ড চালালে shell process একটি date processএর জন্ম দেয়
যেহেতু shell process date processকে জন্ম দিয়েছে তাই আমরা বলতে পারি যে shell process date processএর parent এবং date process shell processএর child
system এর তারিখ এবং সময় দেখানোর পর date process মারা যায়
একটি shell অন্য একটি shell processকেও জন্ম দিতে পারে একটি process জন্ম দেওয়া অথবা তৈরি করাকে spawning বলা হয়
অন্য একটি shell process সৃষ্টি করতে terminal গিয়ে sh লিখলাম এবং enter টিপলাম
আপনি terminal একটি নতুন prompt দেখতে পাবেন এখন আমরা মূল shellকে shell ১ এবং তার থেকে সৃষ্ট child শেলকে subshell অথবা shell ২ বোলব
এই নতুন command prompta যেকোনো command চালানো যেতে পারে এই নতুন promptটিতে ls command চালান যাক
command prompta ls লিখলাম এবং enter টিপলাম আমরা files এবং ডিরেক্টরীর একটি তালিকা দেখতে পাচ্ছি
এখন একটি নতুন process ls তৈরি হয়ছে
এখানে shell ২ lsএর parent shell ১ lsএর grandparent বা পিতামহ ls shell ২এর সন্তান এবং shell ২ নিজেই shell ১এর সন্তান
shell ২কে শেষ করার জন্য নতুন promptএ exit লিখুন এবং enter টিপুন
এইটি shell ২কে শেষ করবে এবং আমরা আমাদের মূল command promptwe ফিরে যাব
আমাদের প্রত্যেকের কিছু বৈশিষ্ট্যাবলী রয়েছে যেগুলি আমাদেরকে সনাক্ত করে সেই বৈশিষ্ট্যাবলী আমাদের name পিতামাতার name জন্ম তারিখ pan card নম্বর ইত্যাদি হতে pan
অনুরূপভাবে processএরও কিছু বৈশিষ্ট্যাবলী থাকে যেমনpid বা process id ppid বা parent process id start time ইত্যাদি
kernel এই বৈশিষ্ট্যাবলীর তালিকা একটি process table সংরক্ষণ করে রাখে
প্রত্যেকটি process একটি অনন্য পূর্ণসংখ্যা pid দ্বারা সনাক্ত করা হয় যখন কোনো processএর জন্ম হয় তখন তার pid kernel দ্বারা নির্ধারিত হয়
কোনো process যখন একটি child process p1 the জন্ম দেয় তখন আগের processএর pid p1 processএর ppid হয়
বর্তমান শেলের পিআইডি দেখার জন্য promptএ echo space dollar dollar লিখলাম এবং enter টিপলাম
একটি সংখ্যা দেখা যাচ্ছে এইটি বর্তমান শেলের পিআইডি
processes সম্পর্কে আমরা the command অনেকসময় ব্যবহার করি সেটি হলো ps command
ps অথবা process status command systemএর সমস্ত running processগুলির তালিকা প্রদর্শন করে
আমরা এখন কোন অপশন ছাড়াই এই command চালিয়ে দেখব
promptএ command ps লিখুন এবং enter টিপুন
এই ভাবে আমরা বর্তমান userএর দ্বারা চালানো সমস্ত processesগুলির তালিকা দেখতে pai
আপনি cmd শিরোনামএর নীচে processগুলির name দেখতে পাচ্ছেন
এটি ছাড়াও আপনি pid tty বা console যেটিতে প্রসেস চলছে কতক্ষণ সময় অর্থাৎ processor কতটা সময় এই প্রসেসএর শুরু থেকে ব্যবহার করা হয়েছে ত়া দেখতে পাচ্ছেন
আমার machineএ দুটি processes দেখতে পাচ্ছি
একটি bash অর্থাৎ যে shell process আমরা ব্যবহার করছি অন্যটি ps process নিজেই
একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যনীয় বিষয় হল shell processএর pid echo space dollar dollar commandএর আউটপুটএর সমান
যদি আমরা একটি নতুন subshell spawn করি তাহলে কি হয় দেখা যাক terminala sh লিখুন এবং enter টিপুন
এখন নতুন lineএ যে নতুন prompt দেখা যাচ্ছে তাতে ps লিখুন এবং enter টিপুন
আমরা ৩the processএর তালিকা দেখতে পাচ্ছি process sh যুক্ত হয়েছে
এখানে পুনরায় লক্ষ্য করবেন যে bashprocess এর pid আগের সাথে সমান
আমরা পরে দেখব ps ps এর অনেক অপশন আছে প্রথম অপশনthe তালিকায় থাকা processesএর আরো বৈশিষ্ট্য দেখায়
এখন promptএ গিয়ে ps space minus f লিখে enter টিপুন এইটি এখন আগের মতন ৩the প্রসেসকে পুনরায় তালিকাভুক্ত করবে
bash sh এবং psf
কেবল পার্থক্য হল এখন আরও বেশি বৈশিষ্ট্যাবলী তালিকাভুক্ত করা হয়েছে
uid has যে user processটিকে আরম্ভ করেছে তার user name ppid অর্থাৎ parent processএর pidও এখানে দেখা যাচ্ছে
উদাহরণস্বরূপbash process sh processfor parent তাই bashএর pid এবং sh processfor ppid সমান
অনুরূপভাবে যেহেতু sh process ps process এর parent তাই sh processএর pid of psf processএর ppid সমান
c processorএর ব্যবহার দেখায় একটি process ত়ার জীবনকালে processorএর কত শতাংশ বাবহার করেছে এটি ত়া দেখায়
এইটিকে 0 হিসেবে দেখা যাচ্ছে কারণ এইক্ষেত্রে processorএর ব্যবহার নগন্য
stime field process এর শুরু হবার সময় দেখায় বাকিগুলি আমরা আগে ps আলোচনার সময় দেখেছি
processes দুইপ্রকার হয় প্রথমটি user processes সেইগুলি ব্যবহারকারীদের দ্বারা শুরু করা হয়
উদাহরণস্বরূপps ps অন্য বেশিরভাগ commands যেগুলি আমরা terminal চালাই
দ্বিতীযটি হল system processes এই processesগুলি system শুরু অথবা user login এর সময় system শুরু করে
system processএর উদাহরণ হল bash
আমরা যদি সব processes অর্থাৎ উভয় system processes ও user processes দেখতে চাই
তাহলে আমরা minus e অথবা minus বড় হাতের অক্ষরে a অপশন ব্যবহার করতে পারি
terminal এ যান এবং promptএ ps space minus e লিখে enter টিপুন
আমরা processeswe একটি লম্বা তালিকা দেখতে পাচ্ছি
এই তালিকাthe বিভিন্ন পৃষ্ঠায় দেখার জন্য prompta লিখুন
ps space minus e space উল্লম্ব দাঁড়ি space more এবং enter টিপুন
আমরা আগেও দেখেছি যে more বাবহার করলে একটি windowতে একসময় যতগুলি processes দেখা সম্ভব একসময় শুধু ততগুলিই দেখানো হয়
আমরা enter টিপে scroll করলে pressএর সম্পূর্ণ সূচী দেখতে পারব
এই তালিকার প্রথম processthe গুরুত্বপূর্ণ এইটিকে init process বলা হয়
এই processthe প্রায় অন্যান্য সব processএর জন্ম দেয
এইটির pid সবসময় ১ has
prompt এ ফিরে আসতে q টিপুন
এই tutorial আমরা process shell process process এর spawning process এর বৈশিষ্ঠবলী এবং বিভিন্ন্ প্রকার process নিয়ে আলোচনা করেছি
আমরা এখানে ps commander ব্যবহারও শিখেছি এখানেই we tutorialwe সমাপ্তি হল
spoken tutorials talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ict এর national mission on education দ্বারা সমর্থিত
এই বিষয় বিস্তারিত তথ্য
আমি অন্তরা এই টিউটোরিয়ালthe অনুবাদ এবং রেকর্ড করেছি শুভবিদায়